একানে একটি গর দেকা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

ফার্মেসির বিতরে শেলফে অনেকগুলা ঔষুধ দেখা যাচ্ছে।

সামনে একটি কুকুর দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি সাইনবোর্ড দেকা যাচ্চে বিতরে কয়েকটি লাইট দেখা যাচ্চে ।

সামনে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

সামনে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

এখানে একটি বাইকের শোরুম দেখা যাচ্চে ।

বিল্ডিংয়ের সামনে সবুজ মাঠ আছে।

উপরে খোলা আকাশ দেখা যাচ্ছে।